এখানে যে ছবিটি রয়েছে সেটি মূলত একটি এ.টি.এম. এর ছবি যেটি থেকে স্পষ্ট বোজা যাচ্ছে এটি কোনো একটি বাড়ির।

এটি একটি বদ্ধ ঘরে দুজনে কাজ করছে।

এবং নদীটির জল মানুষজন ব্যাবহারও করে করছে যেখানে স্পষ্ট ছবিটি তুলে রা তুলে ধরা হয়েছে।

এখানে মূলত একটি পার্কিং জোনের ছবি তুলে ধরা হয়েছে। যেটি ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত।

এটি মূলত কোনো একটি জিম সেন্টারের ছবি যেখান থেকে একটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি--

এটি মূলত কোনো একটি রেস্টুরেন্টের এর ছবি রেস্টুরেন্টের পাশে একটি কার পার্কিং ও রয়েছে এবং দুটি গাড়িও পার্কিং রয়েছে তার পাশেই একটা রাস্তা রয়েছে।

এটি মূলত একটি উমম দোকানের ছবি। যেটি গ্রীন হাউস ক্যাফে এক্সপ্রেস এর ছবি। এখানে বাইরে অত্যন্ত সাজ সজ্জা দিয়ে এ এ সাজানো আছে।